এখানে লাগ দোলনা দেখতে পাচ্ছি হলুদ রঙের সবুজ রঙের চকলেট কালার -এর অনেক বাচ্চা চড়ে রয়েছে সেই দোলনায় অনেক --

এখানে অনেক মানুষ ঊষ আছে লাল ব্যাগ রয়েছে উপরে একটি ব্রীজ দেখতে পাচ্ছি ।

গাছের রং সবুজ এবং এই মন্ত্রের রংটা হচ্ছে সাদা রঙের।

সামনে একটি মূর্তি দেখতে পাচ্ছি। অনেকগুলি সাইকেলের গ্যারেজ ম বাইকের গ্যারেজ দেখতে পাচ্ছি। দুটি লোক দেখতে পাচ্ছি। একটি ই বুড়ো মহিলা আরেকটি যুবক ছেলে।

চেয়ার এর উপরে তারপরে দুটো এ.সি. দেখতে পাচ্ছি। একটি ফ্যান দেখতে পাচ্ছি।